নমস্কার netbeans দ্বারা guis নির্মানের tutorial আপনাদের স্বাগত
এখানে netbeans in সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য in মধ্যে একটি দেখব যা in gui নির্মাতা
gui নির্মানের জন্য netbeans gui দেয়
নিজের gui তৈরীর সময় যা দেখেছেন এটি তা দেয়
এছাড়া easy আপনাকে আপনার লেআউট বানাতে components টানতে এবং রাখতে একটি সহজ interface দেয়
এটি palette এর সাথে আসে যাতে পূর্বে সংস্থাপিত awt এবং swing component থাকে
আমরা মাত্র কয়েক minutes পূর্ণ gui অ্যাপ্লিকেশন নির্মাণ করতে we শক্তিশালী visual editor ব্যবহার করব
তাই আমি system ব্যবহার করছি যাতে রয়েছে:
linux operating system ubuntu 1104
এবং netbeans ide সংস্করণ 711
সংস্থাপন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অধিক জানতে আগের tutorial দেখুন
in tutorial আমরা শিখব:
form editor ব্যবহার করা
সোর্স এডিটর
প্যালেট ইন্সপেক্টর এবং প্রোপার্টি বৈশিষ্ট্য
এছাড়াও event handlers যোগ করা
নিজের অ্যাপ্লিকেশন compile এবং রান করাও
শুরু করে একটি সাধারণ account balance অ্যাপ্লিকেশন তৈরী করি
এই অ্যাপ্লিকেশনের জন্য সক্ষম হতে হবে
অ্যাকাউন্টে credited হওয়া রাশি input করতে
রাশি অ্যাকাউন্ট থেকে ডেবিট করতে
এবং অন্তিম রাশি গণনা করতে
আমার অ্যাপ্লিকেশন অধিক আকর্ষণীয় করতে ছবিও যোগ করব
সহজ এবং দ্রুত ন্যাভিগেশনের জন্য উপরে menu bar জুড়ব
এখন netbeans a গিয়ে নতুন project বানানোর সাথে শুরু করুন
file menu থেকে new project এবং java application চয়ন from তারপর next
project name দিন
project name account balance দেবো
main class না বানিয়ে এটিকে main project হিসাবে set করুন
finish a টিপুন যার ide say নতুন project বানানো উচিত
এখন file menu তে file এ যান এবং new file চয়ন করুন
categories থেকে swing gui forms চয়ন করুন
file type এর ভিতরে jframe form চয়ন করুন
next এ টিপুন
আমি এটিকে accountbalance বলবো
কিন্তু আপনি এটিকে নিজেরমত name দিতে পারে
একবার finish এ টিপলে এটি আপনাকে মূল ডিসাইন ক্ষেত্রে নিয়ে যায়
gui নির্মাতার সাথে পরিচিত হই
এখানে ডানদিকে palette রয়েছে
এখানে পূর্বে সংস্থাপিত swing এবং awt components রয়েছে
এখানে palette এর নীচে properties window রয়েছে
এটি আপনাকে আপনার দ্বারা চয়নিত components properties দেখায়
এখানে বামদিকে navigator বা inspector রয়েছে
যা আপনাকে সেই components দেখায় যা ফর্মে জোড়া হয়েছে
এখানে workspace ডিসাইন mode
উপরে source বোতাম রয়েছে
আপনি এটিতে টিপলে এটি আপনাকে source code নিয়ে যায়
যেই আপনি ডিসাইন করতে components জুড়বেন
এটি সংশ্লিষ্ট source code নেয় এবং এটিকে এখানে সোর্সের জন্য code
design mode ফিরে এসে দেখুন যে আজ কোন components ব্যবহার করব
আমাদের অ্যাপ্লিকেশন তৈরী করতে
palette থেকে কিছু কম্পোনেন্ট ব্যবহার করব যেমন buttons labels panels tabbed panel
এখন palette থেকে swing containers এর ভিতরে tabbedpanel চয়ন করুন
tabbed panel চয়ন করুন এবং form এ টিপুন
এটিকে একটি tabbed frame দেওয়া উচিত এটির আকার mouse দ্বারা বদলাতে পারেন
এখন palette a ফিরে গিয়ে panel চয়ন করুন
আবার আপনার ফর্মে টিপুন
এটির আপনাকে একটি ট্যাব দেওয়া উচিত
ফিরে go অন্য panel চয়ন করুন এবং আবার form এ টিপুন
that মোট 2 that ট্যাব দেবে
এখন আপনি ট্যাবে দুইবার টিপে বা ট্যাবে ডান ক্লিক করে এবং edit text বিকল্প চয়ন করে ট্যাবের নাম বদলাতে পারেন
আমি image রূপে প্রথম ট্যাব call করব এবং দ্বিতীয় ট্যাবের নাম বদলে balance নাম দেবো
এখন palette এ যান এবং swing controls menu থেকে labels জুড়ুন
swing controls থেকে label চয়ন করুন এবং এটি এখানে form জুড়ুন
আমার অ্যাপ্লিকেশন জন্য 6 টি labels we প্রয়োজন
এখন আমার form 6 টি labels জুড়েছি
সেগুলিতে টিপে তাদের স্থান দিয়ে সারিবদ্ধ করতে পারেন
স্থান বদলানো বা তাদের আবার সারিবদ্ধ করতে mouse ও ব্যবহার করতে পারেন
এখন label a text বদলাতে
আপনি এটিতে দুইবার অথবা এতে ডান click করতে পারেন
edit text বিকল্প বাছতে পারেন
labels এর নাম বদলান
আমি প্রথমটিকে initial amount নাম দিচ্ছি
দ্বিতীয় label কে credit amount
তৃতীয় কে debit amount
এবং চতুর্থকে balance নাম দেবো
প্রথমে আমরা initial amount rs 5000 set করব
একবার balance গনণা করে নিলে এটিকে এই label রাখতে পারি
কিন্তু এখনকার জন্য আমরা এটিকে star রূপে বানিয়ে দেবো
palette we গিয়ে textfield চয়ন করুন এবং আমরা credit amount এবং debit amount এর পর text fields জুড়ব
textfield we স্থান কেও খালি ছাড়া উচিত
আমি text edit করি এবং এখানে উপস্থিত text সরিয়ে দেই
এখন mouse ব্যবহার করে এর আকার পরিবর্তন করুন
একবার এটি করার পর palette a ফেরৎ যান এবং button চয়ন করুন
আপনার ফর্মের নীচে বোতাম যোগ করুন এবং
আপনি এটিতে ডান ক্লিক করে label বদলাতে পারেন
edit text বিকল্প চয়ন করে এটিকে get balance name দিন
এখন এটি আমাদের gui
এখন image ট্যাব tab1 এ গিয়ে একটি image যোগ করুন
এটি করতে palette এ ফেরৎ যান
অন্য label চয়ন করুন এবং এটিকে panel রাখুন
এখন palette এর নীচে properties window থেকে icon properties খুঁজুন এবং এখানে ডানদিকে 3 the ডটে টিপুন
icons properties window খোলে
এখানে external image বিকল্প চয়ন করুন তারপর এখানে ডানদিকে 3 the ডটে টিপুন
image দেখুন যা আপনি আপনার অ্যাপ্লিকেশনের জন্য অন্তর্ভুক্ত করতে চান
আমি এখানে image চয়ন করেছি ok তে টিপুন
mouse ব্যবহার করে এর স্থান বদলান
আপনি এখানে এটিতে দুইবার টিপে label text সরাতে পারেন এবং text সরান
এখন আমি image জুড়েছি
নিজের gui তে menu যোগ করি
palette এ যান এবং swing bar ভিতরে menu bar বিকল্প চয়ন করুন
menu bar চয়ন করুন এবং প্যালেটের শীর্ষে যান
ডিফল্টরূপে এখানে আগেই দুটি menu labels file এবং edit রয়েছে
edit text এ দুইবার টিপুন এবং এটিকে help নাম দিন
আপনি file সাব menu ও জুড়তে পারেন
এখন বামদিকে inspector বা navigator jmenu1 এ ডান click করুন
add from palette বিকল্প এবং menu item চয়ন from
এর menuitem জোড়া উচিত
আপনি এটির নাম exit ও দিতে পারেন
এখন file menu ভিতরে সাবmenu যোগ করে সেই menu item নামও বদলে দিয়েছি
এখন gui অধিক বা কম সমাপ্ত হয়েছে
এখন প্রিভিউতে দেখি
সবচেয়ে উপরে preview design বোতামে টিপুন
এতক্ষণ আপনি কি করেছেন that তার preview দেখায়
এখানে বোতাম এখনও কাজ করে না
কিন্তু একবার code যোগ করলে আপনি যে কোনো কাজ করতে পারেন
preview বন্ধ করি
এখন code জোড়ার আগে input text ফীল্ডকে সঠিক ভ্যারিয়েবলের names দিন
balance ট্যাবে যান এখানে এই text ফীল্ডসকে সঠিক ভ্যারিয়েবলের names দিন
inspector এ jtextfield1 এ ডান click করুন
change variable name চয়ন করুন
ভ্যারিয়েবলের name creditamount এ বদলান
ok তে টিপুন
আপনি এখানে ডিসাইন mode text ফীল্ডে ডান click ও করতে পারেন
change variable name চয়ন করুন
ভ্যারিয়েবলের name debitamount এ বদলান
ok তে টিপুন
আমি এই অন্তিম label call করতে যাচ্ছি resultbalance রূপে stars text ফীল্ডস
change variable name বিকল্প আবার চয়ন করুন এবং ভ্যারিয়েবল resultbalance এ বদলান
ok তে টিপুন
এখন অ্যাপ্লিকেশনের কাজের জন্য code দেখি
এটি স্যাম্পল code
আমি creditamount থেকে text
debitamount থেকে text পেতে চাই
balance গনণা করে অন্তিম resultbalance এ amount রাখুন
এখানে code copy করুন এবং ide তে ফিরে যান
এখন get balance বোতামে ডান click করুন
বিকল্প events action এবং action performed চয়ন করুন
এটি আপনাকে code অংশে নিয়ে যাবে
যেখানে আপনাকে বোতামে টিপলে প্রদর্শিত কাজের জন্য code লেখা be paste করতে have
copied করা বাদে এখানে paste করুন
code সংরক্ষণ করুন এবং ডিসাইন mode ফিরে যান
এখন অ্যাপ্লিকেশন থেকে বেরোতে code জুড়ি
menu item exit এ ডান click করুন এবং events action এবং action performed চয়ন করুন
source mode যাই অ্যাপ্লিকেশন থেকে বেরোতে সফলভাবে code লিখেছি
যা system exit 1 হতে যাচ্ছে
এখন code সংরক্ষণ করে ডিসাইন mode ফিরে যান
exit menu item জন্য shortcut ও যোগ করে
এখানে যেই window খোলে সেখানে shortcut বিকল্পে দুইবার টিপুন
q এবং ctrl টিপুন এবং ok তে টিপুন
এখন অ্যাপ্লিকেশন থেকে বেরোতে keyboard shortcut রূপে ctrl q set করেছি
এর সাথেই অ্যাপ্লিকেশন সমাপ্ত হয়
এখন আপনার keyboard f6 টিপে অ্যাপ্লিকেশন রান করুন
main হতে main class আগেই চয়নিত
ok তে টিপুন
এটি এখানে রয়েছে এটি হল gui
এখন check করুন
balance ট্যাবে যান credit অ্যামাউন্ট rs 300/ লিখুন
debit অ্যামাউন্ট rs 200 লিখুন এবং get balance টিপুন
that ব্যালেন্সের সঠিক পরিমাণ দেয়
অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যান
file মেনুতে যাবো এবং exit এ টিপব
আমি keyboard ctrl q টিপে ও অ্যাপ্লিকেশন থেকে বেরোতে পারি
এখন অ্যাপ্লিকেশন শেষ হওয়ার সাথে এই নির্দেশিত কাজের সময়
একটি temperature convertor অ্যাপ্লিকেশন বানান
আগেই it ট্যাব হওয়া চাই
প্রথমে celsius থেকে fahrenheit এ তারপর fahrenheit থেকে celsius এ বদলান
এটির input টেম্পেরেচরও নেওয়া উচিত
রূপান্তরিত temperature দেখানো উচিত
এর সবচেয়ে উপরে একটি মেনুবারও থাকা উচিত যা file এবং help বিকল্প দেখায়
file menu নীচে অ্যাপ্লিকেশন থেকে বেরোতে keyboard shortcut সাথে exit item হওয়া exit
আমি নির্দেশিত কাজ আগেই করেছি
দেখুন যে এটি কেমন হওয়া উচিত
আমি নির্দেশিত কাজ রান করতে যাচ্ছি এবং এটি হল আমার gui
এখন input temperature40 লিখুন এবং get fahrenheit এ টিপুন
অ্যাপ্লিকেশনের সঠিক পরিবর্তিত output temperature দেওয়া উচিত
এখন অ্যাপ্লিকেশন থেকে বেরোতে শর্টকাট key অর্থাৎ ctrl x ব্যবহার করুন
আমি keyboard shortcut দ্বারা অ্যাপ্লিকেশন থেকে সফলভাবে বেরিয়ে গেছি
screen প্রদর্শিত link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ